এখানে একটি শুটিং চলছে শুটিংএ ফটো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে।

এটি একটি বাস স্টপ । বাস স্টপ -এ সে দাঁড়িয়েছে। অনেক লোক।

এখানে অনেক বড়ো নদী। কুল কিনারা নেই নদীর। কোন ন নদীর সামনে কোন গাছপালা দেখা যাচ্ছে না।